ওয়াল -এ একটা আয়না আছে।

দু দিকে দুইটা খাটের কোনা দেখা যাচ্ছে।

নীল সাদা কালার -এর জামা পরে আছে।

সাথে গাছ লাগানো আছে অনেক বড় এক--

একটা র‍্যাক সাজানো আছে র‍্যাকটা সাদা কালারের ।

তার সাইড -এ একটা বাড়ি গেট আছে সামনে।

কম্পিউটার আছে একজন মানুষ বসে আছে।

একটা নীল কালার -এর চেয়ার আছে একজন মানুষ বসে আছেন।

রাস্তায় দুটো বাইক দুই দিকে দাঁড়িয়ে আছে একটা লাল কালার একটা নীল কালার ।

এটা একটা বাড়ির ভেতরের ছবি।

ভেতরে অনেকগুলো বাঁশ বাঁধানো আছে।

দুটো পদ্ম পাতা আছে একটা গোলাপী কালার দেখা যাচ্ছে।

দোকানের অ বাইরে একটি চার্ট লাগানো আছে ফ্রোজেন আইসক্রিম লেখা আছে।

এটা একটা জুতোর দোকান।

এটা একটা বিল্ডিং বিল্ডিংয়ের ওপরে একটা বিউটি পার্লার আছে।

নীচে মেডিকেল স্টোরস আছে।

একটা জানালা বন্ধ আছে একটা খোলা আছে।

নীচে অনেক বড় একটা গেট ।

দুটো চেয়ার আছে বসার জন্য।

একজন পুরুষ দাঁড়িয়ে আছে গোলাপি কালারের শার্ট পরেছে ছোট একটা বাচ্চা আছে।

ওয়াল -গুলো সবুজ আর গোলাপি কালার করা আছে।

বড় বড় ঝাউগাছ লাগানো আছে।

চার্চ -এর ভেতরে একট্ মূর তি দাঁড়িয়ে আছে।

সামনে অনেকগুলো ড্রেস ঝোলানো আছে কালো সবুজ সাদা লাল রঙের।

দোকানের সামনে রাস্তা আছে রাস্তার পাশে একটা গাড়ি দাঁড়িয়ে আছে।

উপরে একটা নীল কালারের বোর্ড লাগা আছে।

ব্যাংকের সামনে দুটো গাছ আছে সবুজ কালারের --

সাথে রাস্তা আছে রাস্তায় বাইক নিয়ে যাওয়া আসা করছে অনেকেই।

রাস্তায় টোলগেট বসানো আছে অনেক টোলগেট -এ অনেকগুলো লাইট লাগানো আছে।

পুকুরের পেছনে অনেক বড় সবুজ কালারের গাছ আছে।

লাইট লাগানো আছে।

এটা একটা মিটিংরুম মিটিং হচ্ছে।